এখানে বিভিন্ন ধরনের বস্তাবন্দি উপকরণ রাখা রয়েছে।

এটি একটি ভারতের টোল প্লাজার যা হোসুডাঙ্গা টোল প্লাজা নামে পরিচিত।

ছবিটি রাতের দৃশ্য ধারণ করেছে।

দোকানটি পরিচ্ছন্ন ও সাজানো গোছানো।

সামনে সবুজের ঘাসের ক্ষেত এবং একটি ছোট্ট গাছ আছে যা বাতাসে নুয়ে পড়েছে।

স্টেশনটি পুরনো ধাঁচের সাদা রংয়ের এবং এটি একটি শান্ত পরিবেশে অবস্থিত।

ব্যাডমিন্টন -এর স্ট্যান্ডার্ড কোর্ট -এর মতো দেখাচ্ছে।

এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়।

আসুনগুলো প্লাস্টিকের কভার যুক্ত।

পার্সপারিক পরিবেশ থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি পেশা-পেশাদার সেলুন ।

রিসর্ট বা গেস্ট হাউস -এর দৃশ্য দেখা যাচ্ছে।

যেখানে ভি বিভিন্ন মোবাইল এসেসরিজ ইস্কিন কেয়ার বা অন্যান্য পণ্য সাজানো রয়েছে।

চারপাশে সবুজ গাছপালা এবং ছায়াযুক্ত পরিবেশ দেখা যাচ্ছে।

দোকানের ভিতরের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে।

যেমন- সুইচ সকেট বৈদ্যুতিক তার লাইট ।

মঞ্চটি একটি কাল্পনিক থিম অনুযায়ী সাজানো হয়েছে।

এটি একটি বিয়ের অনুষ্ঠানের দৃশ্য দেখা যাচ্ছে।

বর এবং কনে ঐতিবাহী পোশাকে সজ্জিত আছেন।

এটি একটি সুপার মার্কেট যার নাম শ্যাম'স সুপার মার্কেট ।

এটি একটি ব্যস্ত মাছ বাজার এরর দিশ্য দেখা যাচ্ছে।

এটি একটি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে যা গির্জার দিকে জাচ্ছে।

সম্ভবত এটি একটি ক্যাথলিক গির্জা।

লাল এবং সবুজ ছাদের নীচে কালো ধাতব কাঠামোর ওপর নির্মিত।

এটি একটি সুন্দরভাবে সাজানো ইনডোর ইভেন্ট হল -এর ছবি।

যা সাধারণত বড় স্টোর বা মার্কেটে পাওয়া যায়।

জল আশেপাশের এলাকাগুলোতে প্লাবিত করেছে।

এটি একটি গির্জা দেখা যাচ্ছে যার এস্থাপত্য গধিক স্টাইল এর।

এটি একটি কারখানা বা ওয়ার্কশপ -এর দৃশ্য মনে হচ্ছে।

সামনে কিছু পূজা বা ধর্মীয় আচরণ পালনের চিহ্ন দেখা যাচ্ছে।

ধূপ প্রদীপ প্রসাদ জাতীয় খাবার মিষ্টি।